তাঁবুর সামনে দুটো চেয়ার পাতা আছে একটি চেয়ার -এ একজন মানুষ বসে আছে তিনটে ছাতা দেখা যাচ্ছে--

এটি পাঁচিল দেখা যাচ্ছে পাঁচিলের পাশে বড়ো বড়ো কিছু গাছ দেখা যাচ্ছে রাস্তার আরেক প্রান্তে গাছ দেখা যাচ্ছে কয়েকটি গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে।

ছবিটিতে একটি গাছে গোলাপি রঙের গোলাপ ফুল দেখা যাচ্ছে। টবে কিছু বাহারে গাছ দেখা যাচ্ছে।

অপর দিকে তিনতলা বিশিষ্ট কয়েকটি বাড়ি দেখা যাচ্ছে ।